এখানে একটু ছবিটা ক্লিয়ার হতো ভালো লাগতো দেখতে পেছনে একটি মেশিন -ও আছে মেশিন -এর উপরে একটি টুল আছে টুল এর উপরে একটি লোক বসে আছে পেছন দিকে একটি দুটি লোক দেখা যাচ্ছে।

একজন নিচে দুটি লোক হেঁটে যাচ্ছে একজন মহিলা আছে তিনি গেরুয়া কালার -এর অনন্যা পৈদি দিয়ে আছে একটি লোক গোলাপি কালার এর সোয়েটার পরে আছে ।

এগুলো দেখছে তার পেছনে একটি ছেলে অরে সেদি আ মোবাইল ঘাটছে পেছনে একটি ব্যানার লাগানো আছে উপর এ সামনে একটি আ বিচলি দেখা যাচ্ছে-এ --

তার পাশে উপরে কিছু রড লাইট দেখা যাচ্ছে সেখানে দুটি রড লাইট জলছে তার পিছনে দুটি এ.সি. আছে তার নিচে একটি কিবোর্ড এর মতো কম্পিউটার ও আছে ।